আমরা এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি । এখানে একটা নীল রঙের ঘর রয়েছে। ঘরটির সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এবং পেছনে আমরা কয়েকটি গাছ পালা দেখতে পাচ্ছি।

আমরা এখানে অনেকগুলো পাকা বাড়ি দেখতে পাচ্ছি এবং কিছু বাঁশ দেখতে পাচ্ছি। কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি। এবং নীচে।

এবং সামনে একটি সাদা রঙের বড় পাকা বাড়ি দেখতে পাচ্ছি। এবং কিছু গাছ পালা দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তাটিতে অনেকগুলি গাড়ি রয়েছে। এবং কিছু লোক জনও দেখতে পা --

ছি এবং রাস্তাটির পাশে কয়েকটি গাছপালা এবং কিছু দোকান এবং কয়েকটি পাকা ঘর দেখতে পাচ্ছি।

কয়েকটি ঠাকুরের ফটো রয়েছে এবং একজন লোক দেখতে পাচ্ছি এবং একটি চেয়ার দেখতে পাচ্ছি।